আর তোর মনে আছে ছোটবেলার কথা? আগে তো প্রতিবারেই ছোটবেলায় প্রতিবার

আমরা একই রকমের জামা পরে আমরা ঘুরতে

হ্যাঁ তা তো অবশ্যই আমার যা লাগবে

তুই কি এখন Freeআছিস দিদি তাহলে কোন

পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাব ঠিক আছে? হ্যাঁ তাহলে তো করাই যায় তো তাহলে বল কোথায় কোথায়

ধর পঞ্চমী থেকে শুরু কর করলাম তাহলে ওই যে Northএর দিকে ওগুলো দেখে নেব তারপর না হয় South এর দিকে North এর দিকে বলতে গেলে তোর শোভাবাজার রাজবাড়ী তারপর মেডেক্স কলেজ স্কয়ার সন্তোষ মিত্র

কুমোরটুলি তেলেনাবাগান এগুলো দেখবো

এগুলো ভালোই হবে North এর দিকে Start করা ভালই হবে কারণ North এর দিকে ওখানে প্রচন্ড ভিড় হয় তখন

তো পঞ্চমীর থেকে ওই North এর দিকে

আর North এর দিকে ঠাকুর গুলো দেখতে একটা আলাদা মনে শান্তি লাগে ওখানে একটা সাবেকীয়ানা যে ব্যাপারটা আছে

হ্যাঁ তো নিশ্চই তারপর আমার সবথেকে বেশি ভালো লাগে বনেদি বাড়ির দুর্গা পুজো

সেটাই মানে Family সব একসাথে হয়ে

মানে পুজো টা হয় সব একসাথে মজা করেই জিনিসটা এতো ভালো লাগে আমার মনের মধ্যে এতো টানে নিজেকে মানে আমারxa0ভীষণxa0ভালোxa0লাগে

South এর দিকে আছি ঠিকই হয় ভালোই হয় But ওই Northএর মতো সাবেকিয়ানা বা একসাথে যে টান ব্যাপারটা ঠিক নেই এখানে ঠাকুর গুলো ভালো হয় ঠিকই But একটা

ব্যাপার টা চলেই আসে বছরের পর বছর হ্যাঁ মানে ধর আমি যদি South এর এই তোর কথা টাই ধরি তাহলে হ্যাঁ মানে ঠাকুর গুলো কে বেশি Modern

লাগে কারন ওই দিকে সাবেকিয়ানা ব্যাপার টা

রাজবাড়িতে ঘুরতে নিয়ে যাবি

হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুই যখন চলেই আসছিস তাহলে তো একসাথে ঘোরা

পঞ্চমী থেকে পুরো Startকরা হবে

কলকাতা Cover করার চেষ্টা করব

Obviously পূজোতে বেরোবো

সাথে তো খাওয়াদাওয়া তো চলবেই নয়তো আমাদের Energy আসবে কি করে

হ্যাঁ আমরা একটা জিনিসের জন্য সারা বছর

মানে হ্যাঁ মানে এই কয়েকটা দিনের জন্য

তারপর টাকা পত্র দেওয়া এইসব করেই মানে একটা তৈরি চলে নিজেদের মধ্যে বল

সে তো অবশ্যই আর জানিস আমার মা তোর জন্য একটা সুন্দর শাড়ি কিনে রেখেছে

এই যে আমাদের দুর্গাপুজো আমাদের কাছে

এত দুর্গাপূজো চলে যাবে তারপর কালীপুজো লক্ষ্মীপুজো এসব আসবে But দুর্গাপূজার মতো একটা Emotional

হ্যাঁ দেখ না ষষ্ঠীতে আমাদের দুর্গাপুজোতে বোধন হয় তারপর সপ্তমীতে কলা বউ স্নান করানো হয় অষ্টমীতে Pandal এ অঞ্জলি দিতে যাই

মাকে বরণ করে বিদায় জানানোর পালা এই করে কিরকম পাঁচটা দিন চলে যায় বল হ্যাঁ মানে একদম মানে পুজোর পাঁচটা দিনের জন্য

হ্যাঁ মানে চোখের পলকে কিরকম দিন গুলো

মনটা এতো খারাপ হয়ে যায় But তাও আমরা আসছে বছর আবার হবে বলে আবার

তারপর তো আছেই লক্ষ্মী পুজো কালি পুজো

হ্যাঁ কিন্তু দুর্গা পুজোর মত তো হয় না হুম্ সেতো ঠিকই

বলে তো পুজোতে যখন আসছিস

না না আমরা কি আবার Problem হবে

ঠিক আছে তাহলে তোর মজাই হবে

তোর ওখান কার আর কিছু বল বন্ধু রা পুজোতে এখানেই থাকতে না নাকি যেতে কোথাও দেখ পুজোতে আমি বহু বছর হয়ে গেল কলকাতা আসা হয়নি তো এখন ওরা ওদের মতো থাকুক আমি একটা বছর এখন কলকাতায় এসে Mainly দূর্গা পুজোতে এসে আমি একটুখানি ঠাকুর দেখে মজা করে Family র সাথে

এটা একটু ভালো করেছিস। কলকাতার মত পুজো কোথাও হয় না কিন্তু একদমই না একবার তো আমি যখন ধর

তখন ওখানে কিছু কিছু জায়গায় দুর্গাপূজা

ওই মানে সেখানে সেরোম ভিড় পর্যন্ত নেই এটা কি করে হয় বল পুজো মানে কলকাতা